পিলার টির সামনে একটি উঁচু-উঁ মাটির ঢিপি রয়েছে এবং পিলার -এর স চারিদিকে সবুজ প্রচুর গাছ পালা রয়েছে এবং পিলার -এর বাইরে অনেক